এটা একটা বই দোকান। এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় এবং বিভিন্ন লেখকের বই আমরা কিনতে পারি।

তো এই মাধ্যম অনেক টাকা জমা দেওয়া নেওয়া করতে পারে এবং ফিক্সড ডিপোজিট এরকম ধরনের সুযোগ সুবিধা মানুষ পেতে পারে এই এস.বি.আই ব্যাংক এর মাধ্যমে ।